নমস্কার বন্ধুগণ
ক্টার্টল এ গ্রাম্মার ওএফ টার্টল স্ক্রিপ্ট এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব টার্টল স্ক্রিপ্ট এর ব্যাকরণ এবং if এলসে কন্ডিশন
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 ক্টার্টল সংস্করণ 081 বিটা ব্যবহার করছি
আমরা ধরে নেই যে আপনার ক্টার্টল সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে
না হলে সংশ্লিষ্ট টিউটোরিয়ালের জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন httpspoken tutorialorg একটি নতুন ক্টার্টল এপ্লিকেশন খুলুন
দাশ হোম এ টিপুন
সার্চ বারে ক্টার্টল লিখুন
ক্টার্টল আইকনে টিপুন
আমরা টার্মিনাল ব্যবহার করেও ক্টার্টল খুলতে পারি
টার্মিনাল খুলতে CTRLALTT কী একসাথে টিপুন
ক্টার্টল অ্যাপ্লিকেশন খোলার জন্য ক্টার্টল লিখুন এবং এন্টার টিপুন
প্রথমে টার্টেলস্ক্রিপ্ট দেখি
টার্টল স্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাগুয়েজ
এতে বিভিন্ন উদ্দেশ্যের জন্য বিভিন্ন প্রকারের শব্দ এবং সিম্বলস রয়েছে
টার্টল কে নির্দেশ দেয় যে কি করতে হবে
ক্টার্টল এর গ্রাম্মার ওএফ টার্টেলস্ক্রিপ্ট এ অন্তর্ভুক্ত কমেন্টস কমান্ডস নাম্বারস স্ট্রিংস ভ্যারিয়েবলস এবং বুলিন valuesবুলিন ভ্যালুস এখন আমরা দেখব যে সংখ্যা কোথায় রাখা যায়
যেমন নাম্বারসসংখ্যা ম্যাথমেটিক্যাল অপারেটরসহ কম্পারিসন অপারেটরসহ এবং ভ্যারিয়েবলস এ রাখা যেতে পারে
স্পষ্ট দেখার জন্য আমি প্রোগ্রাম টেক্সট জুম করব
প্রথমে ভ্যারিয়েবল দেখি
ভ্যারিয়েবল সেই শব্দ যা চিহ্ন দিয়ে শুরু হয় যেমন a ভ্যারিয়েবলস পর্পল রঙ দ্বারা লক্ষনীয় হয়েছে
অসাইনমেন্ট ইকুয়াল টো ব্যবহার করে ভ্যারিয়েবল এর বিষয়বস্তু দেয়
ভ্যারিয়েবলে a100 সংখ্যা থাকতে পারে
স্ট্রিংস ahello অথবা বুলিন ভ্যালুস যা হল ট্রু বা ফালসে atrue ভ্যারিয়েবল প্রোগ্রামের সঞ্চালন সমাপ্ত হওয়া পর্যন্ত বিষয়বস্তু রাখে বা পুনরায় অন্য কিছু করার জন্য নির্ধারিত করা না হয়
উদাহরণস্বরূপ কোডের বিবেচনা
লিখুন A 2004 b 25 প্রিন্ট a b ভ্যারিয়েবল a এর জন্য মান 2004 নির্ধারিত করেছি
ভ্যারিয়েবল b এর জন্য মান 25 নির্ধারিত করেছি
প্রিন্ট কমান্ড টার্টল কে ক্যানভাসে কিছু লেখার অনুমতি দেয়
প্রিন্ট কমান্ড ইনপুট হিসাবে সংখ্যা এবং স্ট্রিং নেয়
প্রিন্ট a b টার্টল কে দুটি মান জুড়তে এবং তা ক্যানভাসে প্রদর্শন করার অনুমতি দেয়
স্লো গতিতে কোড রান করি
মান 2029 ক্যানভাসে প্রদর্শিত হয়
এরপর ম্যাথমেটিক্যাল গাণিতিক অপারেটর দেখি
ম্যাথমেটিক্যাল গাণিতিক অপারেটরে রয়েছে যোগ বিয়োগ গুণ এবং ভাগ আমি এডিটর থেকে বর্তমান কোড মুছে ফেলবো এবং ক্লিয়ার কমান্ড লিখব তাছাড়া ক্যানভাস পরিষ্কার করতে রান করব
আমার কাছে ইতিমধ্যে টেক্সট এডিটরে একটি প্রোগ্রাম রয়েছে
আমি এখন কোড ব্যাখ্যা করব
রিসেট কমান্ড টার্টল কে তার ডিফল্ট স্থানে সেট করে
ক্যানভাসাইজ 200200 প্রতিটি ক্যানভাসের প্রস্থ এবং উচ্চতা 200 পিক্সেলস এ নির্ধারিত করে
মান 11 ভ্যারিয়েবল add এর জন্য নির্ধারিত করেছি
20 5 ভ্যারিয়েবল subtract এর জন্য নির্ধারিত করেছি
মান 15 2 ভ্যারিয়েবল multiply এর জন্য নির্ধারিত করেছি
মান 3030 ভ্যারিয়েবল divide এর জন্য নির্ধারিত করেছি
গো 1010 টার্টল কে ক্যানভাসের 10 পিক্সেল বামদিকে এবং 10 পিক্সেল ক্যানভাসের উপর দিকে যাওয়ার অনুমতি দেয়
প্রিন্ট কমান্ড ক্যানভাসের উপর ভ্যারিয়েবল প্রদর্শন করে
আমি টেক্সট এডিটর থেকে কোড কপি করব এবং তা ক্টার্টল এডিটরে পেস্ট করব
টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটরে প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
প্রোগ্রাম রান করতে রান বোতামে ক্লিক করুন
কমান্ড যা নিস্পাদিত হচ্ছে তা এডিটরে লক্ষনীয় হচ্ছে
টার্টল নির্দিষ্ট স্থানে ক্যানভাসে মান প্রদর্শন করে
কম্পারিসন অপারেটর ব্যবহার করার জন্য একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি
আমি এডিটর থেকে বর্তমান কোড মুছে ফেলবো এবং ক্যানভাস পরিস্কার করতে ক্লিয়ার কমান্ড লিখে রান করব
স্পষ্ট দেখতে আমি প্রোগ্রাম টেক্সট জুম করব
এখন লিখুন answer 10 3 প্রিন্ট answer এখানে গ্রেটের থান অপারেটর দ্বারা 10 এর সাথে 3 এর তুলনা করা হয়
এই তুলনার ফলাফল বুলিন ভ্যালিউ ট্রু তে সংরক্ষিত হয়
ভ্যারিয়েবল answer এবং মান ট্রু ক্যানভাসে প্রদর্শিত হয়
এখন কোড রান করি
টার্টল ক্যানভাসে বুলিন মান ট্রু প্রদর্শন করে
এখন দেখি যে স্ট্রিং এই অ্যাপ্লিকেশনে কিভাবে কাজ করে
স্ট্রিং সংখ্যার মত ভ্যারিয়েবলে রাখা যেতে পারে
স্ট্রিংস ম্যাথমেটিক্যাল অপারেটর বা কম্পারিসন অপারেটরে ব্যবহার করা যাবে না
স্ট্রিংস লাল রঙ দ্বারা লক্ষনীয় হয়েছে
ক্টার্টল স্ট্রিং হিসেবে ডাবল উদ্ধৃতি চিহ্ন এর মধ্যে একটি রেখা চিহ্নিত করে
আমি এডিটর থেকে বর্তমান কোড মুছে দেবো
ক্যানভাস পরিস্কার করতে ক্লিয়ার কমান্ড লিখে রান করব
এখন আমি বুলিয়ান মান সম্পর্কে ব্যাখ্যা করব
সেখানে কেবলমাত্র দুটি বুলিন মান রয়েছে ট্রু এবং ফালসে
উদাহরণস্বরূপ কোড লিখি
answer 75 প্রিন্ট answer বুলিন ভ্যালিউ ফালসে কে answer ভ্যারিয়েবলের জন্য নির্দিষ্ট করেছি কারণ 7 5 এর থেকে বড়
এখন কোড করুন করি
টার্টল ক্যানভাসে বুলিন মান ফালসে প্রদর্শন করে
এখন if এলসে কন্ডিশন সম্পর্কে শেখা যাক
আইএফ কন্ডিশন শুধু তখনই নিস্পাদিত হয় যখন বুলিন মান ট্রু মূল্যাঙ্কন করে
এলসে কন্ডিশন নিস্পাদিত হয় যদি আইএফ কন্ডিশন ফালসে হয়
আমি এডিটর থেকে বর্তমান কোড মুছে দেবো
ক্যানভাস পরিস্কার করতে ক্লিয়ার কমান্ড লিখে রান করব
আমার কাছে ইতিমধ্যে টেক্সট ফাইলে একটি কোড রয়েছে
এই কোড সংখ্যা 4 5 এবং 6 তুলনা করে এবং ক্যানভাসে তদানুসারে ফলাফল প্রদর্শন করে
আমি টেক্সট এডিটর থেকে কোড কপি করব এবং তা ক্টার্টল এডিটরে পেস্ট করব
টিউটোরিয়ালটি থামান এবং ক্টার্টল এডিটরে প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
এখন কোড রান করি
টার্টল মান 4 এবং 5 তুলনা করে
এবং ক্যানভাসে 4 6 এর থেকে ছোট এই ফল প্রদর্শন করে
এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি টার্টল স্ক্রিপ্ট এর ব্যাকরণ এবং if এলসে কন্ডিশন
এখন নির্দেশিত কাজ
একটি সমীকরনের সমাধান
if এলসে কন্ডিশন ম্যাথমেটিক্যাল এবং কম্পারিসন অপারেটর ব্যবহার করে করুন
প্রিন্ট এবং গো কমান্ড ব্যবহার করে ফলাফল প্রদর্শন করুন
নির্দেশিত কাজ সমাধানের জন্য যেকোনো চারটি রেন্ডম সংখ্যা নির্বাচন করুন
রেন্ডম সংখ্যার দুটি সেট গুণ করুন
কম্পারিসন অপারেটর ব্যবহার করে ফলাফল তুলনা করুন
উভয় ফলাফল প্রদর্শন করুন
ক্যানভাসের কেন্দ্রে বৃহত্তর মানটি প্রদর্শন করুন
আপনি আপনার পছন্দের যে কোনো সমীকরণ নির্বাচন করতে পারেন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ